ও দোকানগুলির পিছনে অনেক গাছপালা দেখা যাচ্ছে ।

এটা একটি ওয়াটার পার্ক যেখানে কতোগুলো ওয়া-টার রাইড দেখা যাচ্ছে।

এখানে দুটি জে.সি.বি. দাঁড়িয়ে আছে।

ও অনেক বড়ো বড়ো গাছ দেখা যাচ্ছে।

দূরে একটি বার পোস্ট আছে।

ও একটি ল্যাম্প পোস্ট -এ আলো দেখা যাচ্ছে ।

একটি সাদা জায়গায় লেখা আছে ধূমপান নিষেধ।

একটি গেট - এর রং সবুজ রং - এর। ও চারিধারে অনেক গাছ কিছু গাছে ফুল হয়ে আছে ।

একটি লোক উঠছে। ও বাস এর সামনেই কিছু লোক দাঁড়িয়ে আছে।